আমি একটা পার্কের মতো দেখতে পাইতেসি।

আমি একটা বড় বিরিজ দেখতে পাইতেসি।

আমি একটা জাজের জাজ দেখতে পাইতেসি।

সামনে একটা বিল্ডিং দেখতে পারতাছি।

টা বড়ো গাছ দেখা যাইতেসে সবুজ কালারের ।

আর একটা বাচ্চা একটা ছেলে একটা ইস্কুটিতে যাইতেসে।

সাইটে গেটে দুইটা রেড কালারের লাইট লাগানো আছে হ্যালোজিন লাইট ।

দোকানের সামনে একজোড়া জুতা রাখা আছে।

একটা বাঁশ ভেঙে পড়ে আছে।

একটা অল লোক টুপি পড়ে বসে আছে।

রাস্তার মধ্যে অনেকগুলি টোটো দেখতে পাইতেছি।

রাস্তায় একটা মেয়ে ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে।